দুইপাশে কিছু গাছ দেখা যাচ্ছে এবং সমুদ্রের ওই পাড় অনেকগুলো গাছ দেখা যাচ্ছে মনে হচ্ছে কেউ না কেউ দাঁড়িয়েও আছে ওইখানে।

এবং অনেক লোক বসে আছে এবং একজন লোক ট্রলি নিয়ে যাচ্ছে।

এবং এর পাশে একজন মেয়ে হলুদ চুরিদার পরে ট্রলি নিয়ে বসে আছে।

পরিবেশটি খুবই সুন্দর করছে এবং এর পাশে আরু নানান ধরনের গাছ আছে এবং এখানে দুজন লুক--

এটি একটি গাড়ির শোরুম যার নাম অশোক লেল্যান্ড এবং এটির মধ্যে অনেক রকমের আমাদের--

উম ছবুস কালারের কিছু একটা পড়ে আছে এবং এই সমুদ্রটি দেখতে খুবই একটি সুন্দর মনোরম--

এটি একটি মুদি দুকান যারপাশে ফলের দুকানও আছে এবং--

মনে হচ্ছে এখন রেল আসার সময় এবং এর পাশে একটি দোকান ও আছে রেল স্টেশনে এবং দোকানটির সামনে একটি--